আপনাদের আবার স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা ডো ভাইল লুপ শিখবো
এটিকে ডো ভাইল স্টেটমেন্ট ও বলা হয়
আপনি চাইলে একে লুপ বা স্টেটমেন্ট বলতে পারেন
এর ভিত্তি ভাইল লুপের সমান যদিও কন্ডিশন লুপের শেষে যাচাই করা হয় নাকি শুরুতে
আমাদের কাছে ডো আছে ব্লক তরঙ্গায়িত বন্ধনীতে এবং শেষে ভাইল আছে
তারপর কন্ডিশন এখানে আছে
তাই এটি হল শর্ত
এখন আমি একটি ছোট প্রোগ্রাম লিখতে যাচ্ছি আমি প্রতিবার সংখ্যা বৃদ্ধি করতে চাই এবং প্রতিটি রেখায় ইকো হোক যেমনকি আমি আমার ভাইল লুপে করেছি
এখন শর্ত যখন সংখ্যা 10 এ পৌছায় আমি চাই যে নেম নামক একটি ভ্যারিয়েবল অন্য নামে বদলে যাক যেখানে লুপ সমাপ্ত হয়ে যাবে
আমি শুরু করার জন্য নুম 1 লিখবো
তারপর আমি মাই নামে আইএস আলেক্স লিখবো
লুপের শর্ত যা আমি চাই তা হল ভাইল থে নামে আলেক্স
যতক্ষণ নেম এলেক্স এটি লুপ করবে
তাই কোথাও আমাদের নির্দিষ্ট শর্ত বলার প্রয়োজন নেম বিলি তে বদলে দিন এবং তারপর লুপ এগোবে না কারণ নেম এখন এলেক্সের সমান নয়
এখন আমরা ডো লুপের ভিতরে একটি আইএফ স্টেটমেন্ট অন্তর্ভুক্ত করবো
মনে রাখবেন আপনি রাখতে পারেন আইএফ স্টেটমেন্টসের ভিতরে আইএফ স্টেটমেন্টস লুপ্সের ভিতরে আইএফ স্টেটমেন্টস লুপ্সের ভিতরে লুপ্স এবং আপনার কিছু করাতে বাস্তবে কোনো সীমা নেই
যতক্ষণ আপনার কোড কাজ করে এবং সঠিকভাবে চলে এবং অসীম মান দেয় না আপনি ঠিক থাকবেন
এখন আমরা যা লিখছি তা হল ডো
প্রথমত সংখ্যার মান ইকো করুন
রেখাকে ব্রেক করার জন্য আপনি এটিকে একটি ছোট এচটিএমএল কোডের সাথে যোগ করতে পারেন
এখানে আমি নুম লিখবো যা নুম 1 এর সমান
তারপর আমার আইএফ স্টেটমেন্ট আইএফ নুম আইএস গ্রেটের থান ওর ইকুয়াল টো 10 থেন নো এচো যদি নুম 10 এর থেকে বড় বা সমান হয় তখন ইকো হয় না
আমি নাম বদলে বিলি করতে চাই
সংক্ষিপ্তবৃত্তি করি
আমি এখানে তরঙ্গায়িত বন্ধনী ব্যবহার করছি না কারণ আমার কাছে একটি রেখার কোড আছে যা আইএফ স্টেটমেন্টের পরে ব্লকের মধ্যে নিস্পাদিত করা দরকার
অতএব আমার শুধু একটি রেখার কোড দরকার কারণ এটি পরিষ্কার দেখায়
তাই আমি যা করেছি তা সংক্ষিপ্তবৃত্তি করি
আমি সংখ্যাকে 1 রেখেছি
এটি আমার সংখ্যা ভ্যারিয়েবল এটি বৃদ্ধি করতে পারে এবং প্রয়োগকর্তার সামনে প্রদর্শন করতে পারে
আমি আমার নাম এলেক্স স্থাপন করে রেখেছি
আমরা ডো শুরু করি
নাম এখনও এলেক্স
এখানে কোনো শর্ত নেই তাই এটি নির্বিশেষে রান করবে
আমরা একে 1 থেকে বাড়াচ্ছি যা 2 এর সমান হবে
এখন আমরা বলবো যদি সংখ্যা যা বর্তমানে 2 10 এর থেকে বড় বা সমান যা এটি নয় তারপর এর মাধ্যমে অবিরত রাখুন
এটি নয়
তাই এটি ছেড়ে দিন
এটি বলবে নামে আলেক্স
এবং পুনরায় উপরে যায়
এটি এখনও 2 হবে
এর মানে লুপ কোডের এই ব্লকে আটকে আছে
এটি 2 ইকো করবে
এটি এক জুড়বে এবং বলুন 3
এবং তারপর এটি বলবে 3 কি 10 এর থেকে বড় বা সমান
এখন এটি নেই
সুতরাং নাম বিলি তে বদলায় নি এর পরিবর্তে এটি আমাদের বাকি কোডকে চালু রাখবে
নাম এখনও এলেক্স
সুতরাং লুপ চালু থাকবে
এই ক্ষেত্রে এটি 10 পর্যন্ত পৌছানো পর্যন্ত চলবে কিন্তু 9 প্রয়োগকর্তার জন্য ইকো হবে
এখন নুম 10 হয়ে যাবে
আইএফ শর্ত সঠিক হবে
নাম বিলি স্থাপন করি এবং ভাইল শর্তে এটি এলেক্সের সমান হয় নাতাই ভাইল লুপ থেমে যাবে এবং নীচে এখানে কোড চালু থাকবে
এই কোড নির্বাহ করি
আমাদের লুপ করি
এটিতে টিপি
তাই আমরা 1 2 3 থেকে 9 পর্যন্ত সব পেয়ে গেছি
স্পষ্টরূপে আমাদের শর্ত পূরণ হয়েছে
আমাদের নাম বিলি তে বদলে গেছে
আমাদের নাম আর এলেক্সের সমান নয়
সুতরাং আমাদের লুপ এখানে থেমে গেছে
এখন আইএফ কে 11 তে বদলে দিন বা নুম কে 0 তে বদলাতে পারেন
এখন এটি কাজ করবে না এবং আপনি দেখবেন কেন
আমরা 0 থেকে 9 পর্যন্ত পেয়েছি
এর কারণ আপনার শুরুর সংখ্যা
এটি কি করবে যে যেমন আমি আগে বলেছিএটি বর্তমানের সংখ্যাকে ইকো করবেতারপর তাতে 1 এর বৃদ্ধি করে বদলে দেবে এবং তারপর এটি এর আইএফ স্টেটমেন্টে তুলনা করবে
সুতরাং আপনি তুলনা করছেন যা আপনি দেখতে পারেন
যদি এটি 11 তে বদলে দিন 11 এর সাথে এর তুলনা করবেন তারপর একে বিলি তে বদলাবেন এবং এই লুপ থেমে যাবে
আমরা কখনো 11 এর মান দেখতে পারি না এটি শুধু একটি অভ্যন্তরীণ তুলনা
যদি এটি রিফ্রেশ করি আমরা দেখতে পারি যে এখন এখানে 1 থেকে 10 পর্যন্ত আছে
এটি মূলত ডো WHILE লুপ
যদিও এটি অনেকটা একই যখন আপনি প্রোগ্রামিংকে তর্কের রূপে দেখেন তখন ডো WHILE লুপ ভাইল লুপের তুলনায় অধিক উপযোগী হয়
কিছু ক্ষেত্রে হতে পারে এটি অধিক উপযোগী
সুতরাং অনুশীলন করুন এবং কিছু মান লিখুন
এছাড়া আমি যে প্রোগ্রাম বানিয়েছি তা পুনঃ বানানোর চেষ্টা করুন
খুব শীঘ্রই লুপ্সের উপর আরো টিউটোরিয়াল হবে
তাই দেখতে থাকুন
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি